অনেকগুলো পুরুষ এবং মহিলা বসে আছেন।

সামনে অনেকগুলো রড আছে।

সামনে একটি রাস্তা দেখা যাচ্ছে তাহার পাশে জায়গাটিতে অনেক ঘাস দেখা যাচ্ছে এবং অন্য পাশে ছুটো ছুটো গাছ দেখা যাচ্ছে রাস্তার সামনে একটি বড় গাস দেখা যাচ্ছে এবং অন্য পাশে একটি সাদা রঙ্গের ঘর দেখা যাচ্ছে যাহার জানালাগুলো।

সবুজ রঙের এবং বিভিন্ন রংয়ের--

এবং তাহার একপাশে তিনটি ঘর আছে যাহার মধ্যে একটি ঘরের সামনে মালদায় আর_ডি ব্লক লেখা আছে সামনে দুটো অটো দাঁড়িয়ে আছে এবং বাইসাইকেল --

সে অনেকগুলো শপিস রাখা আছে এবং তিনটি স্থরের মধ্যেই শপিস রাখা আছে যাহার মধ্যে অনেকগুলো গাছ বেরিয়ে আসছে।

জলাশয় এবং ফ্লোরের মধ্যে অনেকগুলো রড দাঁড়িয়ে আছে জলাশয়ের অন্য পাশে সবুজ রঙ্গের অনেকগুলো গাছ এবং একটি ভারতীয় পতাকা দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে।

এই মেরুন রঙের শাটার লাগানো আছে তাহার সামনে অনেকগুলো বাইক এবং স্কুটি দাঁড়িয়ে আছে এবং লাল এবং সাদা রঙের একটি ছাতা দেখা যাচ্ছে।

যাহার পাশে দুজন ছেলে দাঁড়িয়ে আছে দোকানটির মদ্যে রোহন চায়ে স্যাটার লেখা আছে।

গৃহটি দেখে একটি জিম মনে হচ্ছে যাহার মধ্যে অনেকগুলো এক্সেসাইজের সামগ্রী আছে যাহার রং সবুজ রঙের এবং ওয়ালয়ের মধ্যে দুটি বডির ছবি দেখা যাচ্ছে।

চিপস এবং অন্যান্য সামগ্রী রাখা আছে।

তাহার সামনে অনেক বড় বড় গাছ দেখা যাচ্ছে।